এটি সম্ভবত এইটি একটি বাজির দোকান। যেখানে নানা রকমের সুন্দর বাজি আ--

এই ছবিটিতে একটি অনেক বড়ো একটি বাড়ি দেখতে পাচ্ছি এখানে এল.আই.সি. পোস্টার আর তার সাথে এস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পোস্টার--

এই ছবি টিতে একটি রুম দেখতে পাচ্ছি যেখানে অনেক লোক দাঁড়িয়ে কাজ করছে সম্ভবত এটি একটি কারখানা ।